perl perl এ functions ফাংশনস এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
perl ফাংশন arguments সাথে ফাংশন
return ভ্যালুসের সাথে ফাংশন
এখানে আমরা
ubuntu linux 1204 os
perl 5142 এবং
gedit text editor ব্যবহার করছি
আপনি পছন্দের text editor ব্যবহার করতে পারেন
আপনার পর্লে ভ্যারিয়েবলস comments loops কন্ডিশনাল statements এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে have
প্রাসঙ্গিক tutorials জন্য spoken tutorials website যান
প্রথমে কিছু সহজ perl ফাংশন দেখব
ফাংশন subroutines হিসাবে পরিচিত sub কীওয়ার্ডের সাথে ঘোষিত হয়েছে
ঘোষিত ফাংশনের সংজ্ঞা কোঁকড়া বন্ধনীতে লেখা হয়েছে
এই ফাংশন কোনো arguments নেয় না
এবং কোনো আর্গুমেন্টও ফেরত দেয় না
ফাংশনের সংজ্ঞা script be অন্য কোনো module যে কোনো জায়গায় লেখা যেতে পারে
এই ফাংশন ব্যবহার করতে এই module script অন্তর্ভুক্ত করা আবশ্যক
script এই module file অন্তর্ভুক্ত করতে নিম্ন syntax ব্যবহার করতে হবে
use modulefilename semicolon
একটি সহজ program ব্যবহার করে এটি বুঝি
text editor একটি file খুলে simplefunction dot pl name দিন
এটি হল gedit এ simplefunction dot pl file
screen প্রদর্শিত code লিখুন
এখানে একটি ঘোষিত করা ফাংশন কল করছি
এরপর এক্সিকিউশন control সেই ফাংশনের মধ্যে দিয়ে যায়
এটি ফাংশনের ঘোষণা এবং সংজ্ঞা
এই ফাংশন দেওয়া text print করবে
file সংরক্ষণ করুন
terminal ফিরে গিয়ে script execute করতে লিখুন
perl স্পেস simplefunction dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এখন arguments সাথে একটি ফাংশন দেখি
এখন একটি সহজ program ব্যবহার করে এই ফাংশন দেখি
text editor একটি file খুলে এর name দিন functionwithargs dot pl
gedit এ এটি হল functionwithargs script
screen প্রদর্শিত নিম্নলিখিত code লিখুন
এখানে 10 এবং 20 এর সাথে একটি ফাংশন কল করেছি
passed করা arguments $var1 এবং $var2 the রয়েছে
@_ একটি বিশেষ আর্গুমেন্ট আমরা এটি পরের tutorials শিখব
এই ফাংশন 2 the ভ্যারিয়েবল যোগ করে এবং ফলাফল prints করে
file সংরক্ষণ করুন
@_ একটি বিশেষ perl অ্যারে
এই অ্যারে passed করা arguments সংরক্ষণ করতে ব্যবহৃত হয়
একইভাবে arguments ভ্যারিয়েবলে নিম্নরুপে রাখি:
$var1 space = space shift @_ semicolon
$var2 space = space shift @_ semicolon
shift @_ element @_ array থেকে প্রথম স্থানে সরিয়ে রাখে
এটি একটি ভ্যারিয়েবলে নির্ধারিত করে
অন্য উপায় হল; $var1 space = space dollar $ underscore বর্গাকার বন্ধনীতে 0 বন্ধনী বন্ধ করুন semicolon
$var2 space = space dollar $ underscore বর্গাকার বন্ধনীতে 1 বন্ধনী বন্ধ করুন semicolon
উপরে উল্লেখ করা উপায় index ব্যবহার করে @_ array এর elements আনয়নের অনুরূপ
এখন terminal ফিরে যান এবং execute করতে লিখুন
perl স্পেস functionwithargs dot pl এবং enter টিপুন
output screen প্রদর্শিত হয়েছে
এখন একটি ফাংশন দেখি যা একটি single value ফেরত দেয়
সহজ program ব্যবহার করে এটি বুঝি
gedit এ funcwithsinglertrnval dot pl script যাই
text editor একটি file খুলে প্রদর্শিত code লিখুন
এখানে addvariables ফাংশন কল করছি যার প্যারামিটার হল 10 এবং 20
ফাংশনের return value $addition ভ্যারিয়েবলে রয়েছে
এই ফাংশন passed করা প্যারামিটার যোগ করে ফলাফল ফেরত দেয়
file সংরক্ষণ করে
script execute করুন
সুতরাং terminal গিয়ে লিখুন
perl স্পেস funcwithsinglertrnval dot pl এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এখন একটি ফাংশন দেখি যা একাধিক ভ্যালু দেয়
একটি সহজ program ব্যবহার করে এটি বুঝি
gedit a একটি file খুলে in named দিন funcwithmultiplertrnvals dot pl
এইভাবে আপনার text editor করুন
এখন প্রদর্শিত নিম্ন code লিখুন
এখানে addvariables ফাংশন কল করছি যার প্যারামিটার হল 10 এবং 20
ফাংশনের return ভ্যালু $var1 $var2 এবং $addition ভ্যারিয়েবলে রয়েছে
এই ফাংশন যোগ করে এবং passed করা প্যারামিটার এবং ফলাফল ফেরত দেয়
এই চিত্রণ ব্যাখ্যা করে যে আমরা কিভাবে ফাংশন থেকে অ্যারে ফেরত দিতে পারি
একইভাবে এটি ব্যাখ্যা করে যে hash কিভাবে ফাংশন থেকে ফেরত দেওয়া যায়
file সংরক্ষণ করুন
এখন terminal perl script execute করতে লিখুন
perl স্পেস funcwithmultiplertrnvals dot pl
এবং enter টিপুন
output terminal প্রদর্শিত হয়েছে
এটি বিভিন্ন inbuilt ফাংশন প্রদান করে
আমরা তাদের কয়েকটি আগের tutorials শিখেছি যেমনarrays hash sort scalar each keys ইত্যাদি
inbuilt ফাংশন কল করা যেকোনো ফাংশন কল করার মতই যা সংজ্ঞায়িত করেছি
উদাহরনস্বরূপ sort বন্ধনীতে @arrayname semicolon
স্যাম্পল programs ব্যবহৃত কিছু inbuilt ফাংশন একত্রিত করার চেষ্টা করুন
এবং তাদের outputs দেখুন
সংক্ষেপে
in tutorial আমরা শিখেছি
perl ফাংশন
arguments সাথে ফাংশন এবং
return ভ্যালুসের সাথে ফাংশন স্যাম্পল programs ব্যবহার করেছি
এখন নির্দেশিত কাজ
একটি ফাংশন লিখুন যা 3 টি arguments নেয়
এই arguments কিছু কাজ করুন
arguments কাজের ফলাফল ফেরত দিন এবং তা print করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্পtalk to a teacher প্রকল্পের অংশবিশেষ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
আমি কৌশিক দত্ত
এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
আমাদের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ